পুকুরের পাশে অনেকগুলো গাছ গাছ আছে পাহাড় আছে এবং আকাশ আকাশে রাস্তা খুব সুন্দর আছে এ জন্য ভালো --

একটা বড়ো বিল্ডিং বিল্ডিংয়ের পাশে রয়েছে চারপাশে অনেকগুলো গাছ রয়েছে এবং মাঠটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা রাখা হয়েছে |

খুব সুন্দর জায়গাটা এবং টাইলস রয়েছে হোয়াইট কালার --

এবং আশপাশ গুলো খুব সুন্দর অনেক গাছ রয়েছে এবং রা জায়গাটাও খুব সুন্দর ভালো দুজন একসাথে --